সাধারণত ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা নিকো পার্ক এর ইত্যাদি ধরনের জায়গায়। এই ধরনের স্লাইডারস দেখা যায় যেখানে মানুষেরা টাকা খরচা করে আসে এবং এর আনন্দ নেয়।

ক্রিসমাস বিদেশী কালচার হলে এখন অল ওভার ইন্ডিয়া তেও সেলিব্রেট করা হয়। সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি কেনা হয়।

এটি কোন রেসিডেন্সিয়াল বিল্ডিং -এর সাইড দিয়ে একটা ছবি তোলা হয়েছে যেখানে দেখা যাচ্ছে জানলা জানলার সামনেটা গ্রিল লাগানো সেফটি -র জন্য।

এই সেট আপ টা দেখে মনে হচ্ছে যে এটি কোন এক্সিবিশন এর সেট আপ এরকম ধরনের এক্সিবিশন বিভিন্ন জিনিস নিয়ে হতে পারে।

আল্লাদের প্রতি দেখায় সাধারণত কোন মসক এ বা মসজিদে এটি হয়ে থাকে।

বিয়ে বাড়িতে ফটোগ্রাফারস -দের ফটো তোলানো হয় কারন এই সুন্দর সেরিমনি থেকে --

পেট্রোল বা ডিজেল ছাড়া যে কোন যানবাহনই অচল। কারণ এটাই হচ্ছে গাড়ি চালানোর মূল জিনিস।

একটা ইনস্টিটিউশন -এ এখানে ছাত্ররা পড়ছে এবং শিক্ষক তাদের হোয়াইট বোর্ড -এ কিছু শেখাচ্ছে।

এটি একটি গ্রসারি স্টোর । যেখানে মানুষের নিত্য জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা।

এটা বাচ্চাদের একটি আনন্দের জন্যে খেলা। সাধারণত এগুলো পার্ক এই দেখা যায় যেখানে বাচ্চারা আসে খেলতে।

নৌকা করে একদল মানুষ এপার ওপার যাতায়াত করছে। দেখা যাচ্ছে একটা লম্বা বড় নৌকা একটা তে একটাতে অনেকজন মানুষ বসে আছে।